এই ছবির মধ্যে কারেন্টের খুঁটি আছে।

ই সবির মইদ্যে নারিকেল গা--

এই ছবির মধ্যে বাইক আছে এই ছবির মধ--

পায়ের মোজার কালার নীল এ্যাবং সাদা।

এই ছবিতে মহিলায় হলুদ কালার -এর শাড়ি পরে আছে।

এই ছবির মদ্যে রাস্তা আছে।